ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাহলে তাহলে আমি কি করবো তুমি বলতো তাহলে আমি আমি কি তাহলে উম মানে নিজেই চাষ করব but আমি যে time টা ঠিকমত পাচ্ছি না রবিবার ছাড়া এটাই তো হচ্ছে হয়ে যাচ্ছে problem তাই না এবার কী করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে কী করা যায় হম দ্যাখো আমি আমি বলি কী তুমি লোক রেখো না কারণ দেখো লোক রাখা ধান চাষের পক্ষে লোক রাখার দরকার নেই কারণ দেখো তোমার যখন ধান চাষটা তুমি যখন করবে মানে ধরো যখন চাষ দেওয়া হয়ে গেল তোমার জল দেওয়া হয়ে গেল তোমার যে বিচুনটা তুমি মানে কাউকে দিয়ে ফেলেছো বা তুমি যদি বিচুন ফেলোমানে ধরো যে ধানটা পড়বে সেই ধানের বিচুন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

হ্যাঁ তুমি কাউকে রেখো না তো তুমি এক কাজ করবে দেখো আমি বলে দিচ্ছি তো যখন জমিটা চাষ হয়ে যাবে উম চাষ দেওয়ার পর তুমি একটা জায়গা মানে তোমার যে কোনও একটা উম ভাল জায়গা দেখে সেখানে বিচুন ফেলবে মানে ধান যেগুলো হয় সেগুলো ফেলে তুমি রোববার দিন কে না ফেলে দিলে ফেলে দেওয়ার পর তুমি deep ওলাকে বলে দেবে যে বিচুনটা যখন জল দরকার তখন তুমি দিয়ে দিও তো বুচি উম deep ওলাই তোমার বিচুনটাকে মানে ছোট থেকে বড় করে দেবে বড়ো করে দেওয়ার পর যখন ধান লাগানোর সময় আসবে তখন কী করবে তুমি উম তখন আহ নিজে থেকে তোমার বাড়ি যদি কেউ থাকে তাকে দেখে বলবে যে আমার এরকম দুই তিনটে মুনিশ দরকার মানে লোক দরকার যারা ধান পুঁততে জানে তো সেদিন কে ওই তিন জন বা দু জন যা~ যতজন তোমার দরকার তো সেই দিনকার জন্য রেখে দেবে বলবে যে আজকের দিনটা যেন ধনটা পোতা হয়ে যায় তোমার কি হবে তো ওই দিনে শুধু দু জন কে তিনজনকে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 ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক বলেছো ঠিক বলেছো দেখো তু~ তুমি যেভাবে আমাকে advice দিলে ওরকমভাবে আমাকে কেউ advice দেয়নি যদি দিত না তাহলে খুব সুন্দর খুব ভাল একটা কথা বলে হেল্প করলে আমার তো দেখি আচ্ছা ধান চাষটা ধান কি সব মানে কোন জিনিসটা সব থেকে দাম একটু বলতে পারবে আর কি ধান চাষটা বেশি দাম নাকি তোমার ওই গম টায় নাকি সর্ষেটা কোন চাষটা বেশি মানে উম এটা চাষ করার পরে উম বিক্রি করলে সেটার দাম বেশি পাব দেখো যদি দামের দিক থেকে ধরতে যাও তো গম সর্ষের থেকে আমি বলব ধানটা তে মানে তোমার ই বেশি লাভ বেশি

হ্যাঁ কারণ দেখো তুমি ধানটা যদি চাষ করো তো তুমি ধানটা পাচ্ছো ধানের যে খড়টা হয় সেই খড়টাও পাচ্ছো মনে দেখো ধানটা তুমি তো একদমই বিক্রি করতে পারবে তার সঙ্গে সঙ্গে তুমি খড়টাও বিক্রি করতে পারছ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম বুঝতে পারলাম তাহলে উম তাহলে আমি ধান চাষটা যদি করি তাহলে দুইদিক থেকে আমি profit তা পাচ্ছি তাইতো হ্যাঁ দুই দিক থেকে profit পাচ্ছ তারপরে আবার দেখ মানে profit বলতে গেলে উম তুমি উম খড়ের দাম যেটা উঠবে ধরো আমি একটা কথা average বলছি ধরো তুমি আহ জমি চাষ করে খড়টা তে তোমার বারো হাজার টাকা লাভ হল তো কি হয় মানে বারো হাজার টাকা পেলে খড় বিক্রি করে তো ধরো ওই বারো হাজার টাকা তুমি যখন হিসাবে করবে মানে শুরু থেকে যখন হিসাবে করবে ধান চাষ করা থেকে তখন দেখবে তোমার totally খরচ কিন্তু বারো হাজার টাকা মানে হচ্ছে বারো হাজার টাকাই যদি ধরলাম যে বারো হাজার টাকাই হচ্ছে তাহলে দেখো তোমার পুরো ধানের যে টাকাটা উঠবে সেই ধানের পুরোটা টাকাটা তোমার কিন্তু লাভ আচ্ছা আচ্ছা মানে ধান চাষ করলে আমি দুটোই আর কি মানে খড়টাও পাচ্ছি ধানটাও পাচ্ছি আমার খড়টাও বিক্রি করা হচ্ছে এবং খড়টাও আমার বিক্রি করা হচ্ছে তাই তো হ্যাঁ ধানটাও বিক্রি করা হচ্ছে খড়টাও বিক্রি করা হচ্ছে আবার দেখো মানে যেটা বলছিলাম যে খড় বিক্রি করে যে টাকাটা উঠবে কিন্তু ধান বিক্রি করে তার ডবল টাকাটা উঠবে মানে ধান যদি মানে একটু quintal হিসাবে মানে বিক্রি হয় তো মানে দেখবে যে কখন ধানের ধানের rate টা মানে যে দামটা আছে দামটা দেখবে তখন high ওঠে মানে অনেকটা দাম নিচ্ছে তখন তুমি সময় করে তুমি তখন বিক্রি করতে পারবে বুঝতে পেরেছি মানে ধানটা যদি বলা হয় যে ধান চাষ করতে করতে আমি এর এর কথা যদি বলি যে ওই তোমার ধান চাষ করলাম তখনই হয়তো বিক্রি করলাম তখন নয় ধান চাষ হয়ে গেল তার পর যখন ধানটা পেলাম তারপর কয়েকদিন পর সেটা মানে ই করবো বিক্রি করব দুই তিন মাস পরে তাইতো না দেখো দুই তিন মাস পর যদি বলি তো দেখো ধান তো তুমি একাই চাষ করবে না ধান আরও অনেকে প্রায় লোকেই চাষ করে তো দুই তিন মাসের মধ্যে ধরো সবাই বিক্রি করে মানে ধানটা বেশিরভাগ সবাই বিক্রি করে তো তখন ধরো মানে দামটা সে রকম থাকবে না তুমি এক কাজ করবে মানে কিছু জায়গা করে তুমি ধানটাকে সংরক্ষণ করে রাখবে তো যখন চার থেকে পাঁচ মাস হয়ে যাবে তখন দেখবে ধানটা সেরকম কারও কাছে সে রকম থাকবে না

আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আমি ধানটা চাষ করলাম হয়ে গেল ধানটা ধানের পরে কি চাষ করব মানে ধানটা যখন উঠে গেল তারপরে কি চাষ করব দেখো ধানটা যখন চাষ হয়ে যাবে হ্যাঁ ধানটা তোলার পর দেখবে তোমার উম অনেকটা সময় জুড়ে তখন মাঠটা ফাঁকা থাকে মানে কিছু লাগবে তখন আর ধান চাষটা হয় না কারণ যদি তোমার যদি গ্রীষ্মে ধান লাগাই তো আবার সেই বর্ষা গিয়ে তোমার শীতকালে ধান লাগাবে এবং বর্ষাকালে ধান লাগায় ঠিক আছে তো মানে গ্রীষ্মকালে ধরো ধান উঠে যায় লাগায় না sorry মানে উঠে যায় তো ধরো আবার এক মাস পর তখন আবার লাগায় তো এই এক মাসটা তুমি সর্ষে বা গম তখন ফেলতে পারো আচ্ছা আচ্ছা তাহলে তাহলে কোনটা ফেলবো সর্ষেটা ফেলবো না গমটা হম আমার তো মনে হয় সর্ষেটা ফেলাই ভাল কারণ আমি এই গ্রামে যতদূর মানে ধরো আছি যতদিন ধরে আছি তো ধানের পর সর্ষেটা বেশি লাগাতে দেখেছি উম কারণটা আমি জানি না ঠিক মানে তোমার সর্ষেটা কিসের জন্য লাগায় মানে ওটার দাম বেশি না কি সেটা আমি বলতে পারছি না কারণ ধরো সেরকম আমার অতো পরিচর্চা করা নেই . জিজ্ঞেস করতে হবে তাহলে আমাকে তোমার জন্য হ্যাঁ হ্যাঁ ওটা একবার জি~ জিজ্ঞাসা করে নিয়ে তুমি আমাকে বলবে তাহলে যদি হয় তাহলে উম মানে ওটা লাগাবো বুঝতে পারছো তো হ্যাঁ আরেকটা কথা তুমি যখন মানে লোক রাখার কথা বলছিলেনা তো দেখো যদি ধান মানে যখন হয়ে যাবে তোমার উম তখন তুমি কিন্তু একটা লোক রাখতে পারো কিন্তু প্রতিদিনের জন্য না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 তখন না হয় যে জোড়া মাটিগুলো লাগবে জোড়া বিষ এগুলো তুমি তো সময় পাবে না তুমি তখন দিতে পারবে না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 হ্যাঁ তো তখন কিন্তু তুমি একটা লোক রাখতে পারো ওই ধানের বীজ দেওয়ার জন্য বা জোড়া দেওয়ার জন্য`` ঠিক আছে . কোনো ব্যাপার নয় তাহলে ওটা পরবর্তীতে দেখা যাবে ওটা পরবর্তীতে করবো এখন এই মুহুর্তে তো ওই ধানটাই চাষ করি ঠিকঠাক ভেবে তাই তো হ্যাঁ ধানটা তো চাষ করছো কিন্তু মানে তোমার কথাটা শুনে বুঝতে পারলাম না মানে একদম চেপে গেল মানে শুনতে পারলাম না শুন বুঝতে পারছো তো না আমি বলতে চাইছি দেখো ধান চাষ মানে সর্ষেটা যখন করব তখন তো আমাকে ঠিক ভাবে জেনে নেব এখন ধান চাষাই করি তাই না আমি তখন তোমাকে বলব কী ভাবে কী হল profit বা লাভে এটা কী এটা কিরকমভাবে হল হ্যাঁ ধান চাষটা তুমি আগে শুরু করো কিন্তু এখন তোমার বিচুন ফেলার time দেখবে এখন সবাই বিচুনের জাগ দেয় তা তুমি কি বিচুনের জাগ দিতে জানো না তো ওটা তো কি~ কিনে আমাকে নিতে হবে মনে হচ্ছে না হলে হ্যাঁ তো যখন তুমি মানে এখন তো তুমি বিচুনে জাগ জানো না তো এক কাজ করো মানে দেখবে তোমার আশে পাশের গ্রামে বা বাড়িতে মানে পাশের বাড়িতে বা এরকম কিছু কি ধান চাষ করে হ্যাঁ পাশের বাড়িতে ধান চাষ করে ওরা তো ওদের সঙ্গে কথা সেরকম মানে কথা বলিই না বলতে চেনা জানা আছে but কথা সেরকম বলি না ও তা তুমি মানে ওকে ওকে বলো যে দেখ দাদা আমি তো মানে এবার নতুন ধান চাষ করছি তো ধানের সেরকম ভাবে কিছু জানি না তো তুমি যদি আমার বিচুনটা তোমাকে আমি টাকা দেবো তুমি যদি বিচুনটা আমার জন্য এরকম এতো তোমার জমির পরিমানটা বলবে যে এতখানি জমি আমার তো সে রকম বিচুন যদি তোমার জমিতে একটু ফেলতে তখন যখন উঠতো বিচুনটা তখন আমাকে দিয়ে দিতে দেখবে ওরা দিয়ে দেবে বিচুনটা তোমাকে অতটা তখন খাটতে হবে না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 হ্যাঁ তা ছাড়া তো উপায় নেই না তুমি বলছ যে বিচুন জাগ দিতে জানি না তো ওদের ওরা যখন দেবে তখন তুমি না হয় একবার দেখে নেবে যে কীভাবে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো সেটাই দেখে নেবো যে ওরা কিভাবে দিচ্ছে বা ওরা কিভাবে করছে আর কি ওই ব্যাপারটা জেনে নেবো ওদের কাছ থেকে হ্যাঁ জেনে নেওয়া ভাল দেখো তুমি তো এবছর নাহয় নতুন বলে তুমি পারছে না তাই অন্য জনকে দিচ্ছ কিন্তু এ বার যদি তুমি জেনে নাও তাহলে তুমি ধরো

একদম একদম ঠিক কথা বলেছো তাহলে ভাই তুমি ঠিকই কথা বলেছো তাহলে আমি যখনই ওই কাজটা আমি করবো তোমাকে অবশ্যই জানাবো বা হম সবকিছু কিভাবে করতে হবে তখন একবার জেনে নেবো এখন তো time না চাষের সময়টা তো এখনো আসেনি সময় যখনই আসবে তখন তোমার থেকে জেনে নেবো

আচ্ছা আচ্ছা আচ্ছা দাদা কিছু মনে করো না কোনো গান কি বাজছে কোথাও না কি ব্যাপার হ্যাঁ গান বাজছে বলতে গেলে আহ পাশের গ্রামে বোধ হয় কোনও অনুষ্ঠান হ~ হচ্ছে ও আচ্ছা আচ্ছা তার জন্য একটু মানে গানটা শুনতে পাচ্ছি যাই হোক এটা নিয়ে কোনো ব্যাপার নেই নেই যা হোক তুমি বলো তুমি কী চাষ করবে তাহলে এখন ভাবছো উম দেখো এখন চাষ বলতে গেলে তোমার পাটের চাষটা করছিলাম ওটা উম ওটা এখনো মানে পাট টা এখনও ওঠেনি আমার তো চলছে সে রকম জমিটা মানে জমিটা আমার ফাঁকা হয়নি তো যে আমাদের ছোট জমি ছিল না সেই জমিটাতে আমি মানে একটু মানে কিছু সবজি লাগিয়েছি আর কি . তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না কাটাকাটা আসছে কোথায় আছো বলতো অ্যাঁ হ্যাঁ hello দাদা এ~ এবার বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে আহ বলছি তুমি যে বললে যে চাষের ব্যাপারটা আমি আমার যে জমিটা ছিল সেই জমিটা তো তুমি জানোই যে পাট লাগানো আছে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 আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কি কি যাচ্ছে তোমাদের ওখানে সেটার ব্যাপার এ যদি বলা যেত মানে তাহলে তুমি এখনই কি চাষটা করবে না দেরি আছে এখনো বুঝতে পারলাম না কিসে কি বললে আর একবার বোলো না বলছি সেটা কী এখনই তোমাদের মানে তোমাদের ওইদিকে time টা কখন আমাদের তো তোমাদের যেহেতু গ্রাম আলাদা আমাদের যেহেতু মানে city শহরটা আলাদা শহরের মধ্যেই . শহরেই আরকি চাষটাস হয় মাঝে মাঝে তো তাই জিজ্ঞাসা করছি যে এখনই ওটা চাষটা করবে না মানে তোমাদের সময়টা এখনই না পর~ পরে আবার আহ কী চাস বল তো ধান চাষটা

না দেখো ধান চাষটা শুধু শহর বা গ্রাম বলে না তোমার যেখানে মানে যেখানে চাষ হয় ধানটা সেটা একই সময়ে চাষ হয় মানে ধরো উম যদি আমাদের এখানে বর্ষাতে চাষ হয় তো তোমাদের এই শহরেও কিন্তু বর্ষাতেই চাষ হবে ও আচ্ছা মানে time তাহলে একই তাইনা আমি ভাবছিলাম time টা হয়তো আলাদা আলাদা হবে না না সেরকম না মানে বুঝতে এটা কি জানো তো মানে আবহাওয়ার উপরে অনেকটা উম মানে depend করে এই চাষ ধান চাষটা সেই জন্য সবসময়টা একই যাহোক ভালো কথা তাহলে তাহলে তাহলে এটা তো মানে ভাল বিষয়ে তোমার কাছে জানা হবে আমার যে কী ভাবে এই চাষটা করব যখন তারকারণ তোমার আর আমার time টা যেহেতু যখন বললে একই আর কি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

হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছুটি নিয়ে তোমাদের ওই গ্রামে একবার যাব ভাবছি ওই দেখতে আর কি সব কিছু কী ভাবে কী হয় আর কী ওগুলো আর ধানচাষ কীভাবে করো এগুলো দেখতে যাব অবশ্যই হ্যাঁ আহ তুমি ধান চাষের সঙ্গে সঙ্গে যেটা আমি বলছিলাম যে আমার একটা কাকু এই ফল চাষ করে তো সেটা তোমাকে আমি অবশ্যই দেখাবো তুমি যদি আসো তো তুমি এসে বলবে যে না হ্যাঁ ভাই

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনও ব্যাপার নেই ওটা নিয়ে আহ তুমি তুমি তোমার কি ছুটি আছে যদি ছুটি থাকত ঘুরতে বেড়াতে আসো না আমাদের এদিকে হ্যাঁ মানে ঘুরতে যাব তবে মানে কি জানো তো দাদুর শরীরটা মানে অতটা ভালো নেই তো যে মানে কি বলতো এখন যে সবজি গুলো আছে সেই সবজিগুলো এখন আমি দেখাশোনা করছি তো কি হচ্ছে মানে আমি এখন কোথাও যেতে পারছি না যেহেতু দাদুর শরীর খারাপ যেদিন দাদুর শরীরটা ঠিক হয়ে যাবে তো মানে আমি একবার অবশ্যই যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অব~ অবশ্যই মনে করে আসবে তাহলে ঠিক আছে তারকারণ দেখো মানে যদি বলা হয় সব কিছু তো আমি জানি না তুমি মাঝে মাঝে দেখিয়ে দেবে আমাকে হ্যাঁ বললাম তো মানে কি জানিস কি জানো তো মানে যদি তোমার যদি কোনও কিছুর সমস্যা হয় মানে দেখলে এটা মানে তোমার ভাবছো যে না এটা হলে এ রকম হত৷ বা কিছু একটু যদি কোনও সমস্যা হয় তবে অবশ্যই আমাকে phone করো আমি অবশ্যই তোমাকে সাহায্য করার চেষ্টা করবমানে যদি আমার যাওয়াও না হয় তাও আমি তুমি আমাকে phone করো আমি অবশ্যই বলে দেব যে এটার সমস্যার সমাধান কী হবে বা কী করলে কী রকম হবে আমি অবশ্যই বলে দেবো তোমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অবশ্যই ওটা উম ভালো বললে তার কারণ ওটা ভালোই বললে তার কারণ আমিও ভাবছিলাম তোমাকে ডাকব বা তুমি হয়তো . হয়তো ব্যস্ত আছো কিংবা কিছু তার জন্য তোমাকে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

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে দেখে যাবে যেহেতু দেখো আমি তো জমি জায়গা নিয়ে অতটা জানিনা তাই উম আমাদের আর কি আহ পাড়াপ্রতিবেশীদের একজন আর কি ঘুরতে এসেছিলো তো ওকে নিয়ে গিয়েছিলাম যেহেতু ওদের আর কি আছে বললো সবকিছু মানে জমি জায়গা আছে তোরা চাষটাস করে তো জমিটা দেখল . আর কি বলে দিল হ্যাঁ মানে কি তুমি তুমি দেখবে তুমি যখন চাষ করবে তখন তুমি যে মাঠে যাও মানে রোববার দিন তো বলছো ছুটি থাকে যখন চাষ হবে না তখন তুমি যদি রোববার দিন যাও তো মানে কি বলবো আর কি শহরের দিকে তুমি অতটা বুঝতে পারবে কি না জানি না তবে গ্রামে কী জানো তো মানে একটা মাটি ভেজানোর গন্ধ না একদম সেই লাগে মানে অনেকটা সুন্দর লাগে হ্যাঁ, হ্যাঁ অবশ্যই যাবো ওটা নিয়ে কোনো সংশয় নেই ঠিক আছে আর যেটা বলছিলাম তাহলে দেখো তুমি কিন্তু অবশ্যই আসবে তাহলে ঠিক আছে আমাদের এদিকে বলতে আমাকে দেখিয়ে দিবে অসুবিধা নেই ঠিক আছে

উম দু~ দুই একদিনের মধ্যে উম যাওয়া হবে আমার আচ্ছা আচ্ছা ঠিকআছে ঠিকআছে তোমার time বের করে এস আমি বলছিনা যে তোমার কাজটা বাদ দিয়া এস আর কি কাজগুলো সব সেরে তারপরে এস না হলে না না সেরকম উম কাজ আমার নেই তো শুধু ওই সবজিটার জন্য বুঝতেই পারছ সবজি এখন কী যেন তো সবজিটা তোমার অনেক দেখাশোনা করতে হচ্ছে তো মানে সেইজন্য আর কি তো আমি বললাম ভাই আসুক ভাই যদি আসে তো ভাই কে এটার ব্যাপারে মানে দেখো ভাই ও কিন্তু অনেক কিছু জানে এই সবজির ব্যাপারে তো ভাই কে আমি বলে দেব যে একটু জমিটা দেখাশোনা কর আহ আমি একটা বন্ধুর কাছ থেকে ঘুরে আসি তো সেরকম কিছু জানি না তো যদি একটু কিছু বললে আমি idea দিয়ে আসতে পারি তাহলে ভাল হয়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 হ্যাঁ হ্যাঁ নিশ্চই নিশ্চই ঠিক আছে . আর হ্যাঁ একটা কথা বলার ছিল দেখো তাহলে আমি কিন্তু তাহলে ভাবছিলাম যে ওই যে চাষটা ধানের পরে কিন্তু

হ্যাঁ দেখো সরষে কিন্তু একরকমের হয় না ঠিক আছে দু রকমের হয় তো তুমি লাল সর্ষেটা কিন্তু খবরদার ফেলো না তো এখন থাক নাহয় আমি যখন ধানটা উঠব উঠব হবে তখন না হয় আমি তোমাকে সর্ষের বিচুন মানে যেগুলো সর্ষে ছিটালে আর কী হয় সেগুলো তোমাকে আমি এনে দেব তো তুমি তখন কাউকে দিয়ে জমিতে ছিটিয়ে নেবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা নিয়ে কোনো ব্যাপার নেই তাহলে তাহলে তুমি এখন কোথায় আছ তাহলে আমি এখন এই এলাম উম বাড়িতে ছিলাম তো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি এখন এই মাঠ দিয়ে এলাম ঘুরতে ও আচ্ছা আচ্ছা যাই হোক ভালো . বাড়ি যাবে না হ্যাঁ বাড়ি যাব খানিক পর যাচ্ছি বলতে গেলে তোমার এলাম তখন ডাঙা একটু ভালো করে দেখে যাই আচ্ছা আচ্ছা যাই হোক তোমাকে হয়তো disturb করে দিলাম তো ডাঙাটা ভালো করে দেখো তাহলে একটু ঘুরে রুটে আর কি আহ disturb না মানে দেখো মানে কি জানো তো তুমি জানো না তাই আমাকে phone করেছ জানার জন্য এটাতে আবার disturb এর কী আছে হ্যাঁ হ্যাঁ একদম একদম আমি জানি না বলেই তোমাকে আর কি phone তা করলাম জানার জন্য যে কিভাবে কি করতে হবে তুমি যাই হোক অনেক help করলে আমাকে অনেক ভালো লাগলো তুমি যে help করলে আমাকে তোমারও যদি কোনদিন মানে অসুবিধায় পড়ো বা কোনও জিনিস যদি দরকার হয় তো অবশ্যই আমাকে phone কোরো আমি অবশ্যই তোমাকে বলব হ্যাঁ অবশ্যই জানাব সে রকম যদি আমার সমস্যা হয় তো যদি উম তুমি সমাধান করতে পারো তাহলে অবশ্যই তোমাকে জানাব আর এমনিতেও উম বন্ধু যদি বন্ধুর সাহায্য না করে তাহলে কে করবে বলো সেটাই সেটাই একদম একদম যাই হোক ঠিক আছে তাহলে আমরা তো অনেকক্ষণ ধরে কথা বললাম ঠিক আছে এবার রাখছি আবার অন্যদিন তাহলে কথা হবে

হ্যাঁ হ্যাঁ একদম আমি আহ না হয় আবার একদিন পরে না হলে call করবো রাত্রি বেলা একদিন তুমি কখন বাড়িতে থাকবে রাত্রে রাত্রে বলতে গেলে আমাকে সাতটার পর রাত্রে বাড়িতে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে আমি minimum ওই সাতটা আটটার সময় call করবো . নিয়ে কথা বলবো ঠিক আছে এখন সাবধানে তাহলে ঘোর তাহলে হ্যাঁ আবার পরবর্তীতে call করবো আচ্ছা বেশ ঠিক আছে সাবধানে থেকো

বল কি রে, কেমন আছিস? আরে বাবা, অনেকদিন পর যে।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

মানে বাইরে এতো ঠান্ডা, চিন্তা করা যায় না।

তারপর বল কি খবর চলছে তোদের ওখানে? আমাদের এদিকে তো এইরকমই টুক টাক টুক টাক করে চলে যাচ্ছে চারিদিকে। পারিপার্শ্বিক অবস্থা তো ভালো খারাপ এর মধ্যেই চলছে। দেখতেই তো পাচ্ছিস news এ কিসব কিসব চলছে? news দেখে তো আমারই মাথা খারাপ।

হ্যাঁ যোশীমঠেরটা বলছিস তো?

ভয়ানক মানে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে আমি তো, আহ আমার তো এক একটা channel -এ news দেখে মনে হচ্ছে বোধহয় আমিই রয়েছি ওই ওই জায়গাটায় মানে কারণ Recently ঘুরে এসছি দেখে এসছি এতো সুন্দর প্রকৃতি, তবে কি বলতো? এটা হবারই ছিল।

একদম যে পরিমাণে মানুষের হস্তক্ষেপ না প্রকৃতির উপর?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

একদম। জানতে পারি কখন বল তো? যখন গিয়ে আর কিছু করার থাকে না। তখন আমরা জানতে পারি যে, এরম একটা কিছু হতে চলেছে। তবে এতটাই ভয়াবহ যে হচ্ছে এরপর, এর পরে যে কোথায় গিয়ে দাঁড়াবে। কারণ একটা পুরো আহ ওইখানে যে জায়গাটা বেশ mainly হয়েছে, ওই জায়গাটা ধ্বসে যাওয়া মানে আশপাশটাও তো effect হবে না? আর এটা একটা বিশাল বড়ো area. না সেদিনকে দেখছিলাম যে, যে যোশীমঠে যে কান্ডটা ঘটেছে এরকম নাকি দার্জিলিং, কালিম্পঙ এগুলোতেও এ ধরণের জিনিস ঘটতে পারে। একদম ঠিক বলেছিস, আমি আজকেই newspaper এ দেখছিলাম ওটা যে আহ same যোশী মাঠের যেটা ধ্বংস স্তূপের ওপরে পুরো শহরটা দার্জিলিংটাও অনেকটা সেইরকম, এবং দার্জিলিং এর সাথে সাথে আশেপাশের ওই কার্শিয়াং, কালিম্পং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 সারা জীবনের আহ পুঁজি দিয়ে বাড়ি বানিয়েছে কেউ, সেই বাড়ি তাকে ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে এটা কম কষ্টের? কিছু করার নেই ওখানে থাকলে তো জীবনটাও চলে যাবে না?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

না। খারাপ লাগছে news এ দেখে, কিন্তু কিছু করার নেই। বাস্তবকে তো মেনে নিতেই হবে। আমরা যতটা প্রকৃতির উপর করবো প্রকৃতি তো তার মানে double বদলা নেবে না? এটা তো জানা কথা। আমি অবশ্য পাহাড়ি অঞ্চলকে একটু ভয় পাই এই সবের জন্যেই।

সেটাই। আমার তো বেশি খারাপ লাগছে। কারণ সত্যিই কিছু কিছু জায়গা না restricted করে দেওয়া উচিত। যেখানে মানুষের এতোটা না গেলেও চলে সেই সব জায়গাগুলোতেই এতো গাড়ি ঘোড়া। হিমবাহ area গুলোতে মানুষ কে restriction করা উচিত। কারণ হিমবাহ যে area গুলো মনে কর

যাচ্ছে তার ফলে সেখানে pollution হচ্ছে, সেখানে বরফগুলো গলে যাচ্ছে

যেমন ধর এভারেস্ট কে বাঁচাতে গেলে এখন কিছু বছর এভারেস্ট অভিযান বন্ধ করে দেওয়া উচিত। একদম মানে তুই বিশ্বাস করবি না? সেই দিনই ফেসবুকে আমি একটা news দেখলাম, এভারেস্টের traffic jam মানে পুরো line পড়ে গেছে? মানে অস্বাভাবিক লাগলো দেখে যে, এভারেস্টটা কি একটা ঘুরতে যাওয়ার জায়গা? মানে এখন তোমার কাছে পয়সা আছে মানেই তুমি সেই খরচাটা করতে পারছো এবং তুই গুগুলে search করে দেখবি luxury tour হচ্ছে এভারেস্টে, মানে ভাবা যায়?

উঠে দেখাও?

উঠতে পেরেছে বলে আমার মনে হয়ে না।

কাঞ্চনজঙ্ঘা আমাদের এখান দিয়ে তো ওঠা যায় না? ওটা নেপাল দিয়ে ওঠে। সেটা ওই যে কে একজন